এখানে আমরা দেখতে পারছি এখানে একটি পার্ক রয়েছে পার্ক এর মাঝেই রয়েছে একটি সাপের- মন্দির এবং পাথরের সাপ ভয়ের- কোন কারণ নেই এবং পার্ক টি খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে।

এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি খুব সুন্দর পাহাড় রয়েছে যার চারপাশে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর সামনে একটি গাছ রয়েছে এবং একটি উঁচু পাহাড় রয়েছে এই পাহাড়টির উম দেখতে খুব সুন্দর এবং এই পাহাড়টিতে--